বানানো এই পিলার গুলোতে অনেক কিছু লেখা আছে সার্ভো সার্ভো মবিলের এডভেটাইস করা আছে ।

একটি বুলেট গাড়ি দাঁড়িয়ে আছে ।

যাতে একটি প্লেন দাঁড়িয়ে আছে।

অনেক লোক দাঁড়িয়ে আছে খদ্দের।